কি করছিস? পাস্তা খাচ্ছি ভাই তুই কোথায়? আমি তো ঘরেই শুয়ে আছি কাজ কারবার করছিস?

না চিন্তা নেই আমার কেন কোন চাপ নেই না ওইটা ব্যাপার নয়, চিন্তা নেই আমার মানে ধর সবাই যে যারা ছিলাম ওরা সবাই থাকবে এক সাথে তালে আবার কি অঙ্কিতা কোথায় করছে?

ও কি management এর কাজ মনে হয় ওটা নাকি source ছাড়া ঢোকা যায় না কি বলিস রে কত salary দিচ্ছে? Salary কম ঠিক আছে ওই আট নয় এর মত salary ঠিক আছে

কি জানি জানিনা আর ওখানে নাকি কোনো vacancy ও থাকেনা ওটা এমনি কিরম বলবো source ঢোকে গ্রিনভিউ তে আরামপুরে আচ্ছা আমাদের গ্রিনভিউ তে হম গ্রিনভিউ তে ওখানে নাকি অনেক কিছু department আছে সাস্থ্য সাথী department তাহলে মোছামুছির কাজে ঢুকেছে ও আয়া আয়ার কাজে

আয়ার কাজে ঢুকেছে তাহলে না না আয়ার কাজ নয় মনে হচ্ছে নাহ আয়ার কাজ ও করবেনা কিন্তু ওকে আমি অনেকবার জিজ্ঞাসা করেছি কি কাজটা কি বলেনি একবারও তাহলে একদিন গিয়ে দেখে আসবি গ্রিনভিউ তে আড্ডা মারতে যাবি আমাদের ওখানে চা ফা খেতে পক করে ঢুকে যাবি একদিন আরে অনেকরকম আছে জানিস তো হসপিটালে কিরম কাজ থাকে বলত কারো ওষুধ দিয়ে আসা patient কে গিয়ে ইনজেকশন টা ম্যাডাম দের হাতে গিয়ে পৌঁছে দেওয়া এইসব কাজ ভাই ওগুলোয় অত কম salary দেয় আয়া ঠিক নয় এই কাজ গুলোই থাকে হম আয়া ঠিক নয় but তাবলে মোছামুছিটা মনে হয় করেনা

কি জানি সবটাই সমান ঠিক আছে মোছামুছি মানে কি ওরম মোছামুছি নাকি শালা ওগুলো তো আলাদা লোক থাকে

এইরকম টুকটাক এটা আমাকেও বলেছিল এই কাজটা পিজি তে আমি করিনি ওখানে নাকি এমনি মানে tiffin তারপরে lunch ওখানেই নাকি ওখানে canteen এ খায় সেটাই না আমায় পিজিতে বলেছিল আমার মামা ওই কাজের জন্য ধুর বাড়া পাগল নাকি

এখুনি জ্বালিয়ে দেবো বাড়া কোথায় এখন তুই?

বেরোস নি? কালকে বেরিয়েছিলাম

আরবরে

আরবরে যেটা সবথেকে ভালো চায়ের দোকান রে আরবরের মোড়ে টালির চালের

যেটা দেখবি চারিদিকে ভাঁড় পরে আছে ওই দোকানটা

ওটা মনে হচ্ছে টালির চালেরই বলতে পারছিনা ভাই একটা দাদা একটা দাদার দোকান যেতাম তো ওই দোকানে যেতাম তো ওটা বেশ ভালো চা করে ওটা অনেকদিন ধরেই আছে ওখানে

রনির তো ওই যাওয়ার কথা ছিল ওটা মৌসুমি island

মৌসুমি island হুম ওখানে তো ওখানে ওখানে যাওয়ার রনির কথা হয়েছিল ঠিক আছে তারপরে কিসব হয়েছে তারপরে আর যায়নি কিসব মানে আমাদের বলছিল তো ওই কথাটা হ্যাঁ কিসব problem ফবলেম হয়েছে তাই জন্য আর যায়নি তারপরে এখন আবার বাগদা beach যাবে বলছে

ওটা হচ্ছে দিঘার পড়েই নাকি তুই ও তুইও যাচ্ছিস নাকি? না না আমি যাচ্ছিনা ওটা এখান থেকে দুশো পঁচিশ কিলোমিটার অনেকটা রাস্তা

ওই বাগদা চিংড়ী পাওয়া যায় ওখানে হম ওই বিছে ফিছে ধরতে পারবি বাগদা চিংড়ী ওটা বাবদা নয় বাগদা বাগদা beach

হম আমি আর আকাশ গিয়েছিলাম বাইকে করে কি ব্যাপক রে ভাই পুরো সমুদ্রের পাড়ে পাড়ে না beach এ চিংড়ী মাছে ভর্তি কবে গিয়েছিলি তোরা? আমরা আহ ওই তখন দু হাজার একুশের প্রথম দিকে গেছিলাম ফেব্রুয়ারি তে দিঘায় গেছিলাম দিঘা থেকে ওখানে গেছিলাম ওখানে একদিন ছিলাম দিয়ে চলে এসেছি ভালো বেশ দিঘার মতনই

যেতে পারিস মজা আসবে বেশি টাকা তেল পুরাবে না এখান থেকে দিঘা তোর গাড়িতে minimum হাজার বারোশো টাকা তেলে হয়ে যাবে বুঝলি হম

license নেই তো আমার license জন্য apply করতে হবে আবার

ভালো কম টাকায় হয়ে যায় তারপর বেশি টাকা হয়ে যাবে বাড়া তখন করতে যাবি দেখবি বাড়া গাড় ফেটে যাবে এখন আড়াই হাজার টাকার মধ্যে license করিয়ে নে বাড়া কি আছে কোনো তো ঝামেলা নেই রে ভাই গিয়ে খালি সব কিছু form fill up করবি বাড়া রেখে দিবি একদিন ডাকবে চলে যাবি তারপরে দেখবি ব্যস ঘরে license দিয়ে চলে যাবে আবার গিয়ে তোকে আনতে হবে এই তো আমাদের মৌখালি তেই তো করে training টা মৌখালিতেই হয় সাঁতরাগাছি মৌখালি তে করে নে আমি তো গাড়িটা খালি কেনার জন্য অপেক্ষায় আছি গাড়ি কিনেই গাড়ি কিনেই বাইক use করবো license করে নে সামনে পুজো আসছে বেরতে পারবি তো ও license ছাড়াই লিব ওটা নিয়ে চাপ নেই license ছাড়াই বেরিয়ে পরবি যদি ধরে এখন by chance হ্যাঁ ওটা তো ঠিকই না এমনি তো apply তো করবো ঠিক আছে করে দে আগে এখনো তুই ধর আজকে apply করলে তোর তিনমাস পর প্রায় দেড় মাস দু মাস পরে license আসবে তা এখন থেকেই করে দে পূজোর আগে আগেই চলে আসবে license আরামসে বাড়া কোনো চাপ থাকবেনা তখন একটা মাথায় নতুন গাড়ি paper টেপার সব okay রাখবি সত্যি সত্যি যেখানে খুশি যেতে পারবি গাড়ি নিয়ে এই দেখ license হয়ে গেলে কি এইরম time এ তুই কলকাতা ঘুরতে চলে গেলি ধর কোনো একটা বন্ধু জোটালি বললি ভাই তুই পঞ্চাশ টাকার তেল দে আমি পঞ্চাশ টাকার তেল দিচ্ছি দিয়ে দুজনে বাড়া নন্দন ফন্দনে ঘুরে চলে এলি বা একটু new town এর দিক থেকে ঘুরে চলে এলি license আর helmet থাকলে কোনো সমস্যা হবেনা

আমি যেদিনকে গাড়ি কিনবো ওইদিনকেই license করাবো বাড়া ওইদিনকেই apply করবো দেখনা

আমি বুলেট নেব three fifty হম

আড়াই দাম করেছে বুলেটের বহুত দাম সব গাড়িরই দাম বাড়ছে যত দিন যাবে তত গাড়ির দাম আরও বেড়ে যাবে আর নাহলে thunder bird নেব

হম cash এই নেব কে ওই EMI তে কে নেবে EMI তে নিলে গাড় ফেটে যাবে দুই আশি ফাশি চলে যাচ্ছে EMI তে আমি সব দরদাম করে এসেছি ধুলাগড়ে গেছিলাম হম হম দুই বিয়াল্লিশ আর EMI তে নিলে দুই পঁচাত্তর না কত তিন চলে যাচ্ছে বাড়া তার ওপর আবার বুলেতে তো বাড়া এইগুলো সব লাগাতে হবে ঐগুলো তো বাড়া দেয় না ওই তোর guard ফার্ড leg guard তারপরে তোর সামনে antenna ফ্যান্টেনা ওই গুলো দেয়না অইগুল extra করে লাগাতে হয় এইগুলোর আবার খরচা আছে আর আমি silencer টা change করবো ওইটারও একটা খরচা আছে আমি সেই আগেকার বুলেটের silencer লাগাব ঢাক ঢাক করে আওয়াজ হত না হম ওরকম আওয়াজ করাবো গাড়িটার ওরম একটা লাগাব সামনে একটা antenna লাগাব বাঘীর আয়না দুটো খুলে অন্য আয়না লাগাব দেখি বুলেট টা যখন কিনবো করবো দেখবি খালি

আরে ঘরটার জন্য কিনতে পারিনা ঘরটা complete হয়ে গেলে সিঁড়ি টিরী সব হয়ে আছে তো গাড়ি রাখার জায়গা নেই ঘরটা হয়ে গেলে গাড়িটা রাখার জায়গা হয়ে যাবে তখন কিনবো ওই গাড়ি নিয়ে চাপ নেই হম

ওখানে তো gate করা হবে ওখানে তো gate এর জন্যই গাড়িটা ওখানে gate টা করা হবে

মানে ওখানে কি তুই ঘরের ভেতরে ঢোকাবি না? না ওখানে তো gate করে নেব বাইরে তো gate হয়ে যাবে ওখান দিয়ে পুরো যেমন রনদের gate আছে দেখেছিস বাইরে বড় গাড়ি ঢোকার মত হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু যখন বৃষ্টি পরবে তখন তো ভিজে যাবে না? ওপরে ছাদ হবে তো যা বাড়া ওটা তো গলির মত হয়ে যাবে ওপরে ছাদ ঢালাই হবে

বুঝতে পারছিস? এখানটা একটা লম্বা একটা জায়গা হয়ে যাবে

পুরো ঢালাই হলে ঘরটাকে মানে gate টাকে ভেঙ্গে একটু বড় করে দিলেই তো হয় তাহলে ঘরের ভেতর তো ঢুকায়ে দিবি হম এরপর দেখা যাক কি হয়

আমাদের জায়গাটা একটু ভাগাভাগি হয়েছে না? ও আচ্ছা আচ্ছা

তোর আর চাপ নেই জায়গা ফায়গা নিয়ে চাপ থাকলে ভালো গাড়ি ফারি কেনা মুশকিল main ব্যাপারটা হচ্ছে একটা কাজের দরকার আছে কোনও কাজই পাচ্ছিনা এই গাড়িটা তুই EMI তে নিয়েছিস না?

EMI আমার কাছে আছে

মানে কিছু পয়সা আছে আমার কাছে EMI আছে এক লাখ দশ হাজার টাকা

দু লাখ পঞ্চাশ

মিলিয়ে EMI মিলিয়ে আমি যদি cash এ নিতাম তাহলে হত দু লাখ সাতাশ হাজার টাকা দু লাখ ষাট হাজার টাকা আর বাকি টাকাটা extra যে চল্লিশ হাজার টাকা যাচ্ছে ওটা EMI তে হম

আর কিছু টাকা দিয়ে বড় গাড়ি আমাদের কেনা বেকার আমার জন্য কেনা বেকার ছোটো গাড়ি নিলে সব সময় নিয়ে বেরতে পারবো

বুলেটে তো ভালো রে ভাই বুলেটের ভারিত্ত বলত কিরকম হম বুলেট একটা আলাদা level এর গাড়ি ভাই আমি পারলেই তো অন্য কোনও গাড়ি নিতে পার এক্ষুনি নিয়ে নিতে পারি না বুলেটই নেবো ভাই

আমি প্রথমে ভেবেছিলাম ওই three fifty টা নেব classic three fifty টা জানিস যেটার black combination এ আছে

ওটা ঠিক হবার পর তখন ভাবছি ওটা তো অনেক পুরনো হয়ে গেছে নেব ভাই আর নাহলে thunder বাইক নেব বাড়া দেখি কি হয় এখন কপালে কি আছে last এ দেখবো সাইন কিনতে হচ্ছে নাহলে স্কুটি কিনবো ভূগোলের ভূগোল বলছি ধ্যাত কিসব বলছি আমি বুলেটে ওটা কি change করতে হয় মুবিল change করতে হয় তো ওটা

মবিলটাকে ওটাকে কি বলে বুলেটে মবিলটাকে মবিলই বলে মবিলটাকে আবার কি বলবে কি একটা মবিল থাকে না কি নাম বলত যেটা ঢালে বুলেটে যে মবিলটা ঢালে কি নাম

ক্যাস্ট্রল এর যে মবিলটা

যেটা তে থাকে ক্যাস্ট্রল এর? হ্যাঁ তে থাকে মনে হয় কানাডার এর মন্দির হতে পারে

হম হম দাম বেশি ঠিক আছে ভাই সখের গাড়ি কিনতে হবে একটা ভালো গাড়ি কিনতে হবে আমি থোরেই আর version three কিনব ভাই ঠিক আছে শোন না আমি একটু বেরবো রাহুলের বাড়িতে যাবো আজকে আমার একশো কে complete হয়েছে একটু ফিস্টি মিষ্টি আছে

ওই আমাদের page এ একশো কে complete হয়েছে followers আরে কিসব video বানাচ্ছিস ওইসব কেন ভালো না? আরে ভালো তো বটেই কিন্তু কিসব video বানাচ্ছিস

আমি দেখি এটা কি যেন কোন একটা দাদা আমাকে বলছিল ঠিক আছে কয়েক জন এমনি খেটে content বানায় তাদের কোনও view আসেনা ঠিক আছে কোন একটা movie পুকুরে গিয়ে বাসন ধুচ্ছে কাপড় কাচছে

public যেটা দেখতে পছন্দ করে আর কি নিয়ে করছিস?